যেমনটা দেখতে পাচ্ছি এটা একটা সবজি বাজার এবং এই সবজি বাজার এর মধ্যে অনেকই কেনা বিক্রেতা এবং ক্রয়দেরকে দেখা যাচ্ছে তারা অনেকগুলো--

আমার সামনে রয়েছে একটা বিশাল বড় হল রুম সাজানো খুব সুন্দর চারিদিকটা ফুলদানিতে সাজানো রয়েছে।

তো সেই মেশিন টার মধ্যে দিয়ে-এ যেটা হচ্ছে বিল্ডিং বানানোর মশলাপাতি এগুলো বানানো হয় যেখানে বালি এবং গে --

তাছাড়া রয়েছে অনেক রকমের গেমিং খেলার জিনিস সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর লাগছে এই দেখতে এগুলো।

যেমনটা দেখছি এখানে সবুজ ঘাস রয়েছে খার মাঠটা খুবই সুন্দর লাগছে দেখ--

এবং ওই দূরে একটা রিসোর্ট রয়েছে।

রিসোর্ট - এর ভিতরে একটি গাড়ি দেখা যাচ্ছে।

একটা মানুষ বায়রে দাঁড়িয়ে ফটো তুলসে এবং একটা ব্যানার রয়েছে খুব সুন্দর।

সামনে অনেক কিছু আবর্জনা রয়েছে এবং তাছাড়া চারিপাশে সবুজ গাছপালায় ভরা খুব সুন্দর লাগছে দেখতে।

এখানে বড় বড় মেশিন রয়েছে জামা কাপড় কাচার ওয়াশিং মেশিন রয়েছে খুব বড় বড় সেই বড় বড় মেশিন -এর মাধ্য দ্বারা--

তো ডেসিং টেবিল -এর আয়নার মধ্যে অপজিট -এ দেখা যাচ্ছে অনেকগুলো চেয়ার রয়েছে লাল এবং খয়েরী সাদা অরেঞ্জ কালার -এর।

দুটো বড়ো বড়ো জানালা রয়েছে এবং তাছাড়া এটা মনে হচ্ছে কাঠের ঘা কাঠের ঘর এবং গ্রীল রয়েছে।

এবং এইখানে রয়েছে বই দোকানের পাশে ব্যাগও -ও রয়েছে বইগুলো খুব সাজানো হয়েছে সাজানো বক্সে -এ বক্সে -এ রাখা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে।

যেমনটা দেখছি এটা একটা মসজিদের সামনের দৃশ্য।

আর কাডবোর্ড -এরও বানানো রয়েছে অনেকগুলো ড্রেসিং টেবিল সবগুলো প্লাস্টিক -এ মোড়া রয়েছে।

এবং আশেপাশে সবুজ গাছপালা রয়েছে সামনে রয়েছে একটা গিরিল দেওয়া।

সামনে রয়েছে একটা উম যে পঞ্চপ্রদীপ জ্বালানোর একটা ব্যবস্থা।

সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বিল্ডিং রয়েছে বিল্ডিং -টার ওপরে যেমন লেখা রয়েছে ওয়েসাইড আ্যামিনিটি সেন্টার ।

যেমনটা দেখতে পাচ্ছি এটা একটা রিসর্ট এবং রিসর্ট -এর সামনে সবুজ গাছপালায় ভরা।

খুবই সুন্দর একটা বড় মত মাঠ রয়েছে এবং সবুজ ঘাসে ভরা মাঠটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সামনে--

এবং খুব সুন্দরভাবে সাজানো অবস্থায় রয়েছে।

যেমনটা দেখছি সামনে রয়েছে একটা পুরাতন বিল্ডিং বিল্ডিং -এর মধ্যে লেখা রয়েছে গ্রোথ উইথ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

স্টেট ব্যাংক এটার ভেতরে রয়েছে তাছাড়া বাইরে অনেকগুলো পোস্টার রয়েছে যেমন হচ্ছে বিষ কমলা বলে একটা পোস্টার রয়েছে।

যেমনটা দেখছি এখানে একটা মিউজিক সিস্টেম -এর এটা রুম এবং কাঁচের ওই পারে একজন মানুষ গিটার হাতে গান গাইসেন।

তাছাড়া নানারকমের জিনিস রয়েছে ফোন মোবাইল ফোন রিমোট নানারকমের জিনিসপত্র রয়েছে।

যেমনটা দেখতে পাচ্ছি এটা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের -এর জায়গা যেখানে তিনটে বেড রয়েছে এবং ফ্যান রয়েছে তাছাড়া--

সাদা ও গোলাপি কালার -এর বেলুন দিয়ে সাজিয়েছে।

বাইরে অনেক লোকজনকে দেখতে পাওয়া যাচ্ছে এইখানে বেড -এর ওপরে কিন্তু ফাঁকা।

তাছাড়া চারিদিকে লাইটিং দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা এইটা জিম সেন্টার ।

চারিদিকটা অনেক রকমের জিম করার ইকুইপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে।

এবং স্টেজ -টা পিংক ও সাদা বেলুন দিয়ে সাজানো হয়েছে চারিদিকটা ফুল দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে।

তারা অবস্থিত বসে আছেন সবাই খুবই সুন্দর জায়গাটা লাগছে।

সুন্দর বেড -গুলো সাজানো অবস্থায় রয়েছে চারিদিকে এবং অনেক বড় বড় কার্টেন ও রয়েছে বেড -এর চারপাশে।

এবং বেড -এর সামনে ডাস্টবিন -এও ব্যবস্থা করা রয়েছে।

কারখানায় বড় বড় চারদিকে কোন একটা পিলার দেওয়ার মতো বানানো হয়েছে এবং চারিদিকে বড় বড় দরজা রয়েছে।

খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা।